আমার দেখ এখন কিন্তু আমাদের আমরা যেহেতু পাশ করে বেরোয়নি তো দাদা দিদিরা আসে বিভিন্ন অনুষ্ঠান এ অংশগ্রহন করে করে এবং খুব ভালো লাগে তাদের মধ্যে সেই অনেক দিন পরে বিভিন্ন সবাই কর্মজীবনে চলে গেছে আর পড়াশোনার জীবনের পর তো তারপর তারা সবাই যখন একসঙ্গে আসে এসে খুব মজা আনন্দ করে বেশ কাটায় বেশ ভালই লাগে হে বেশ ভালই লাগে এবং আমরাও সেই বড় দাদা দিদি থেকে অনেককিছু জানতে পারি এবং এইযে আমাদের সেই ব্যাপারটা যে কোথাও না কোথাও ভাবী যে না আমরা দূরে চলে গেলেও সেই বন্ধুত্বের যেই টানটা বা ছোটবেলায় যে কাটানো মুহূর্ত গুলো একসঙ্গে শ্রেণী কক্ষে পড়াশোনা করতাম এবং পড়াশোনা করতাম বা একসঙ্গে যে দিনগুলো বিদ্যালয়ে এগুলো কোথাও না কোথাও আবার আমাদের আহ মাথায় নতুন পুনরায় বৃত্তি হয় এবং সেই পুরোনো দিন গুলোতে আবার ফিরে যাই বা ফির যায় তো বেশ ভালই লাগে যেহেতু এরকম ছোটবেলায় একসঙ্গে ছিলাম ওইদিন গুলো আবার Phone করে আমরা কথা বলছি আমাদের ওইদিন গুলো আবার মনে আসছে আচ্ছা আমরা যে ছোটবেলায় যে কত খেলা করতাম মনে পরে ওই বউ বাসন্তী গুলি খেলা টিক খেলা এগুলোতো ভাবলে কেমন একটা হাসি হাসি লাগে এখনকার দিনে আহ ছেলে মেয়েরা এগুলোর সঙ্গে বেরিবহুল নেই একদমই কারণ তারা এখন ঘরের মধ্যে Phone নিয়ে আহ

আমরা এই খেলাগুলো এক সঙ্গে করতাম আমরা ছেলে মেয়ে কোনো বাঁধ বিচার ছিলনা আমাদের মধ্যে যে এটা মেয়েদের খেলা ওটা ছেলেদের খেলা ওরকম কিছু না লুকোচুরি খেলতাম ধরাধরি খেলতাম আহ কাবাডি খেলতাম কত মজা করে খেলতাম তো আমাদের না সত্যি যেটা বললি তুই একটু আগে যেটা তুই বললি একটু আগে মাদ ফ্যাট অনেক ছিল হে জায়গা ছিল এখন যত্তই আসতে আসতে সভ্যতা এগিয়ে যাচ্ছে এই মাদ ফ্যাট জায়গাগুলো কমে কাছে না তো মানুষের এমনি খেলার জায়গাটাও কমে জায়গাটাও কমে যাচ্ছে এটাও একটা ব্যাপার আর মানসিকতার পরিবর্তন হচ্ছে যতদিন যাচ্ছে তো ওটা একটা বড় বেপার আমাদের হয়ে দেখা দিচ্ছে এখন তো যাইহোক মোটামুটি ভালোই লাগছে অনেকদিন পর তোর সঙ্গে কথা হচ্ছে ভালো কথা সেই অমিতের খবর কি আহ ওর সঙ্গেও আমার অনেকদিন পরিচয় নেই মানে কথাবার্তা পরিচয় বলতে অ্যালাপ নেই কারন আমি সেই বেড়িয়ে গেছিলাম তারপর ওর সঙ্গেও যোগাযোগ নেই

হ্যাঁ ওর সঙ্গে আমার যোগাযোগ আছে আহ কিন্তু খুব কমই দেখা হয় আহ একসাথে এখনও পড়তে যাই পড়াশোনা করি কিন্তু সেভাবে যাইনি মানে আমি যেখানে পড়তে যায় সেই মহাবিদ্যালয় টাই ও পড়তে আসে কিন্তু অন্যান্য জায়গায় ওর সাথে সেভাবে দেখা হয় তাছাড়া এমনি যোগাযোগ থাকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কখনো যদি পড়াশোনার জন্য কোনো খাতা বা কোনো বই প্রয়োজন থাকে ওর নেওয়ার বা ওর আমার কাছ থেকে নেওয়ার বা আমার ওর কাছে থেকে নেওয়ার তখন আমরা যোগাযোগ করি বা ওই অনেকসময় পুজোর সময় ঘুরতে যাই তখনও ও আসে বা অনেক বন্ধুরা যখন একসাথে আহ কোথাও আড্ডা হয় তো সে সমস্ত জাগা তে আসে তো আসে মোটামুটি তো কমবেশি আহ অনেকের সাথেই তো আহ যোগাযোগ আছে তো তার মধ্যে ওর সাথেও আছে ওর সাথেও কথা হয় যতদূর নিয়ে কথা হয়েছিলো দু তিনবার দু তিনবারের বেশিই হতে পারে যত ওর সাথে আমার আলোচনা হয়েছিলো ও বলছিলো যে আহ তোর সাথে অনেকদিন কথা হয়নি বা দেখা হয়নি বা যোগাযোগও নেই তো আমি ওকে বলবো ওদের সাথে যে আমার সাথে তোর যোগাযোগ হয়েছে ও যদি যোগাযোগ করতে চায় আমি নিশ্চয়ই ওকে বলে দেবো বা কি কথা হয়েছে সেটাও বলবো

আর তুইযে বললি না খেলাধুলো সেটা গুলিই হোক বা অন্যান্য খেলাগুলোর হ্যাঁ ওইসময়ও আমি যে খেলাধুলো করতাম তখনও তো আমি আমাদের সাথে খেলাধুলো করতো তো আশা করি ওর ও খুব ভালোই লাগবে আর তোর ইয়ের কথা মনে আছে ওই সুমিতের কথা সুমিতের সাথে কি তোর যোগাযোগ আছে এখন? হ্যাঁ রে সুমিতের সঙ্গেও যোগাযোগ আছে কারণ ও তো মাধ্যমিকে পড়ে ও বেরিয়ে পড়েছিল ও একটা অন্য মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলো আহ ওর একটা অন্য কাঠা নিয়ে এবং ও যেহেতু অন্য জায়গায় ছিল আমিও ছিলাম তো আমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ না থাকলেও মাঝখানে আমাদের সঙ্গে দুই একবার রাস্তায় পথে দেখা হয়েছিলো তখন ওর সঙ্গে অনেক আলোচনা হয়েছিল অনেক কথা হয়েছিলো এখন বর্তমানে কোথায় আছে কি করছে এই আরকি এছাড়া সেই ভাবে যোগাযোগ আর নেই সেই ছোটবেলার কথা মানে পর থেকে আর সেভাবে তো একসঙ্গে নেই আমরা যেহেতু আলাদা জায়গায় সবাই চলে গেছি তো স্বাভাবিক ব্যাপার একটু দূরত্ব সৃষ্টি হয়েছে যায় হোক আহ তবুও আমরা একদিন এইভাবে এক মানে সবাই যখন একজায়গায় হই আমরা আহ তো সেরকম একদিন সবাইকে যদি আমরা আমন্ত্রণ জানাই জানিয়ে আমাদের সেই ছোটবেলার বন্ধুগুলো যদি একজায়গায় হই হয়ে সেই ছোটবেলার কথাগুলো স্মৃতিগুলো যদি আবার পুরো চারণ করা হয় হম বেশ ভালই লাগবে কি বলিস? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো কথা বলেছিস এটা আহ বলতে পারিস আমার মনের কথাটা ই বললি আমি তাহলে সবার সাথে যোগাযোগ করি তোর কাছে যাদের যাদের যোগাযোগ এর ব্যাবস্থা আছে তুই তাদের সাথে যোগাযোগ কর। আর আমি একটা যাদের যাদের যোগাযোগের মতো ব্যাবস্থা আছে বা যোগাযোগ আগে থেকেই আছে আমি তাদের সাথে যোগাযোগ করছি তাহলে সবাইকে বলি যে ছোটবেলায় আরকি আমরা যারা একসাথে খেলতাম পাড়ায় বা একসাথে বড়ো হয়েছি একসাথে পড়াশোনা করেছি একসাথে যাদের অনেক স্মৃতি আছে তো ওদের সবাইকেই আহ চল ডাকি আহ ডেকে একজায়গায় আনন্দ মজা কথাবর্তা বলি সবাই সবার তাহলে আহ সবারই নিশ্চই ভালো লাগবে বা সবার নিশ্চয়ই ইচ্ছে থাকবে আমদের সাথে দেখা আমাদের যেরম ইচ্ছে হচ্ছে ওদের নিশ্চই ইচ্ছে হতে পারে তো ভালই লাগবে চল একদিন করা হোক হ্যাঁ হ্যাঁ একদমই কারণ সবাই কিন্তু আকুল ভাবে অপেক্ষায় রয়েছে কারন কে চায়না ছোটবেলায় ফিরে যেতে বলতো কারণ সে ছোটবেলার দিনগুলো তুই বলনা প্রত্যেক কটা দিন আর বৃষ্টির দিনগুলো বিশেষ করে আমার School যেতাম না বাহানা করতাম আহ এর জন্য বাড়িতে মার থেকে বকুনি খেতাম ই খেতাম যে School এ যাবি না কেনো বিদ্যালয় যাবিন কেনো কারণ আমরা তখন একটা কারণ দেখাটাম যে না আজকে তো বৃষ্টি হচ্ছে আমরা যাবোনা এই বলে ধর আমার গেলাম না তখন কিন্তু সারাদিন তো আমরা দেখ কত মজা করে খেলাধুলো করে কাটাতাম বেশ আহ বিভিন্ন রকম খেলা যেগুলো থাকতো আমাদের আমরা একসঙ্গে বেড়িয়ে পড়তাম একসঙ্গে বন্ধু মিলে তো সবাই খেলাধুলো করে ফিরে আসতাম কাদা মেখে

তো সবাইকে চল আরেকবার আমরা ডাকি ডেকে মোটামুটি একজায়গায় এলে একদিন দুদিন বেশ একটা বড় একটা আড্ডা নিয়ে যাবে ঘুরাও হয়ে যাবে মনের একটা কি বলবো শান্তির জায়গাটাও ফিরে পাবো আমরা অনেকের জন্যে হলেও তো

আচ্ছা ঠিকাছে আমি যাদের সাথে বললাম যাদের যাদের সাথে যোগাযোগ করার মতো আমার কাছে ব্যাবস্থা আছে আমি সবার সাথে যোগাযোগ করছি আর আমি সবাইকে বলছি তাহলে চল একটা জায়গা ঠিক করি আহ ঠিক করে না ওখানে তাহলে সবাইকে বলে দিবো ঠিকাছে আর আমি সবার সাথে যোগাযোগ করে নিয়ে আর অমিতের সাথেও আমি যোগাযোগ করে নিচ্ছি আর যাদের যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব করে আমি তাহলে তোকে জানাচ্ছি তোকে এই যে এভাবে আমি জানিয়ে দেব তাহলে তখন চলে আসতে পারবি তো কোনো অসুবিধা হবেনা তো? হ্যাঁ হাঁ তুই একটু আমাকে আগে থেকে জানালে আমি মোটামুটি বলে আমি মহাশয়ের কাছ থেকে ছুটি নিয়ে নেবো মোটামুটি তিন চারদিনের একটা ছুটি নিলে বাড়িতেও চলে যেতে পারবো তোদের সঙ্গে ঘুরাটাও হয়ে যাব একদিন আর তার সঙ্গে যদি আরো আমরা কোথাও যেতে চাই ঘুরতে আরেকদিন সেখানে রাখতে পারি আমরা কোনো জায়গা গেলাম বন্ধু বান্ধব রা মিলে ঘুরতে মজা করলাম খাওয়া দাওয়া আনন্দ সবই থাকবে তার মধ্যে হম এগুলো করাই যেতে পরে আমার তো বিষয়টা ভেবেই খুব মজা লাগছে মনে হচ্ছে আমরা সবাই মিলে একজায়গায় হলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো এটা ভেবেই আনন্দ উল্লাসিত হতে যাচ্ছি যাই হোক আর তাহলে আমি সবার সাথে যোগাযোগ করে তোকে জানাচ্ছি ঠিকাছে তাহলে অনেকক্ষণ তো কথা বললাম হম ঠিকাছে তাহলে আমি রাখছি আমি তোকে জানাবো হ্যাঁ? আচ্ছা ঠিকাছে রাখি। হ্যাঁ কেমন আছো? এই চলছে এই ভালো ভাবে যাচ্ছিলাম। তুমি বল?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 হ্যাঁ। সেটা তো করবেই আহ তো মনে করেছিলা অন্যকিছু হবে কিন্তু ভালোই কেটে গেল। হ্যাঁ ভালোই কেটে গেল সব ব্যস্ততা ব্যস্ততা কেটে গেল। এখন free তো?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 সব ভালো ভালোই কেটেছে আর জিজু দেখতে খুব সুন্দর। সুন্দর তো বটেই। আমরা আর কি enjoy করলাম? আমরা তো খেটেই গেলাম enjoy তো তোমরা করলে। কি করব বল নিজেদের বিয়েতে? বা নিজের একবার দিদির আবার বিয়েতে শুনেছি নাকি? যে বোন-ভাই থাকে তাদের enjoy ই হয় না। খেটেই তাদের ই হয়ে যার।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

নতুন জামা-কাপড় কিনে রাতের বেলায় তেই পড়তে পেলাম। তাছাড়া তো সারাদিন এরকম কাজ করতে হচ্ছে নিজেদের, হ্যাঁ একটি জামাতে তো তুমি গোটা দিনই ছিলা। রে রাতে দেখলাম একটু change করলে। কি করবো বল? সারাদিন কাজ করবো নতুন জামা পড়লে তো আর ওগুলো কাজগুলো তো আর হবে না। সেটাই সেটাই স্বাভাবিক।

হ্যাঁ গ্রামে তো ওরকম lodge-touag হলে তাউ অতটা অসুবিধা হতো না। হ্যাঁ lodge হলে তখন আমাদেরকে কিছু করতে হত না। সেখন একটু দেখা-শুনা করতে হত তো এটা তো সেই গ্রাম নয় কাজকাম সব আমাদেরকেই করতে হবে।

হ্যাঁ ওটা ধর আটাশুনা করার পর যেহেতু বিয়ের সময়টা তে তো আমরা ফাকা ফাকা থাকতাম। তো এইটাতে ধরো বিয়ের সময়টা তেও আমাদের ধর কাজ চলছেই। সে তো বটেই বিয়েই ঠিক করে দেখতে পেলে না।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 হ্যাঁ সবাইকে খাওয়া-দাওয়া করানো। ভালো করে কে কি খাওয়া-দাওয়া করছে সব দেখা-শুনা করতে হবে। হ্যাঁ আবার যদি তুমি খাওয়া-দাওয়ার জায়গায় না যাও তখন বলবে যে একবার এলো না। একবারো দেখলে না, কি রকম?

হ্যাঁ লোকে কে তো বদনাম করার একটা লোকে কে তো বদনাম করার একটা সুযোগ খোজে। না? আরেকটু খারাপ হলেই ভালোটা আর কেউ দেখবে না খারাপটাই দেখবে সব। স্বাভাবিক কথা কেউ ভালোটা দেখবে না খারাপটাই দেখে। যাকগে ওসব থাক। তুমরা কেমন enjoy করলে বল? আমি তো খুব enjoy করেছি দিদির বিয়েতে। সে তো সব করবেই গেছো তো enjoy করবেই বিয়েতে। যে কোন বিয়েতে গেলে enjoy তো হবেই। যার বিয়ে সে বুঝে। হম যার বিয়ে আর যার আহ relative এর বিয়ে মানে নিজের দিদি বা দাদার বিয়ে। সেই বুঝতে পারে যে, কিরকম enjoy হয়? relative বলতে ধর একটু যদি অন্য দূরে হত তাউ ঠিক ছিল। অত কাজ করতে হত না, আমরাও enjoy করতাম। ধর নিজের বাড়ীর যেহেতু তা করতেই হবে। একবার নিজের দিদি না, নিজের দিদি না হলেও করা যায় enjoy কিন্তু, একবারে নিজের হলে না ওটা আর করা যায় না। আমরা না করলে আর কেউ করার নেই। ওটা যদি আমরা করবো না বলি তাহলে চলবে? না ওটা করতে আমাদের কেই হবে। হ্যাঁ, একদম স্বাভাবিক কথা বলছো। যে, তোমাদের কি হবে? একদমই ঠিক কথা। হ্যাঁ, যাক কোন ব্যাপার অসুবিধা হয়নি চলে গেছে কোন রকমে। সেটাই অসুবিধা তো হয়নি হয়ে গেছে মিটে গেছে ব্যাপারটা। হ্যাঁ কোন problem হয়নি। আমি একটু ভেবেছিলাম যে কিছু হবে কিন্তু কিছু হয়নি। হম সেটাই ভালোই ভালোই মিটে গেছে, খুব ভালো করেই মিটে গেছে।

হ্যাঁ, তারপরে দিদিরা গেল কখন? মানে বিয়ে হওয়ার পরে শশুর বাড়ী কখন গেল? তা আমি ও দেখতে পারিনি চলে আসতে হয়েছিল আমাকে। ওটা তোমার রাতে ওরা সন্ধার সময় ওরা নিয়ে গেল। তারপরে আবার কালকের দিন তখন আমরা গেলাম গিয়ে আমরা এদিন ওরা তো আসতে দিল না। তারপরের দিন গিয়ে আবার নিয়ে এসেছিলাম। হচ্ছে মানে তোমাদের পরের দিনই নিয়ে চলে আসছো নাকি? হ্যাঁ, কেউ কেউ পরেরদিন নিয়ে চলে আসে। আবার যদি ওরা আসতে না দেয় মানে এসে যদি বেশি রাত হয়ে যায় ধর। তখন তো বুঝতে পারছো নতুন নতুন কেউ আসতে দেবে না। তাই তারপরের দিন গিয়ে আবার নিয়ে আসলাম।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

আমরা কিছু বলবো তোদের ও মন খারাপ। নাই একটা দিনের কথা বললাম তাউ মানছে না। আমরাও কিছু বললাম না। সে তো স্বাভাবিক বাড়ির লোক হলেও ভেবেচিন্তে বলতে হবে কারণ বিয়ে হয়ে গেছে। যেহেতু, বিয়ে না হলে একটা মানা যায় যে না আজকে চলে যায় থাকবো না। থাকতে তো ধর ওদের বাড়িতেই হবে। কিন্তু, আমাদের বাড়িতে থাকবে ওরা দুজনে। কি বলছো? বলছি থাকতে তো ওদের বাড়িতেই হবে। কিন্তু, প্রথমে তো আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। এখন ধর একবারে চলে গেলে আর থাকতে পারবে না। না সেটা তো নয়। একবারে চলে গেলে আর থাকা যায়? আর দেখবে নিজের বাড়ি মানে নিজের relative এর বিয়ে হোক বা দূরে বিয়ে হোক বিয়ে হয়ে যাওয়ার পর না ওত আসা যায়না। আর প্রথম প্রথম আসবে একটু। পরে তখন তো মানে যতদিন নিজের পাশের বাড়ি হলেও একটু দেরি হবে।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 তাউ তোমরা টুকটাক যেতে পারবে যেহেতু নিজের। হ্যাঁ, আমাদের ধর নিজের বাড়ি যখন তখন যেতে তো হবে। নিজের না হলেও যেতে হবে তখন বোন বলে কথা, যাইহোক দেখতে তো যেতে হবে। সেটাই সেটাই তোমরা যেতে পারবে সাট করে চলে যেতে পারবে। কারন, নিজে তোমাদের অত অসুবিধা হবে না। যে না, দিদির শশুর বাড়ীর লোক কি ভাববে না ভাববে? যাবো কি যাবো না? না আর একটা ও ভালো হলো যে যদি কেউ মানিয়ে নিতে সুবিধা হয়। মানে, অনেক জনি থাকে যে এখানে মানিয়ে নিতে পারে না দেরি হয়। থাকতে অসুবিধা হয়, দিদি তো ওখানে থেকে এসেছেই অনেক দিন তো অসুবিধা হবে না।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 মেয়ের বাড়ি যেহেতু যখন গেছে মান্‌ পরের হলে একটু অসুবিধা হত যেত। কি ভাববে না ভাববে? যেহেতু নিজের তাই কোন অসুবিধা হবে না।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

হ্যাঁ, সে তো তোমাদের যাওয়া-আসা ছিলই বিয়ে হোক কি না হোক।

ওটা কোন ব্যাপার নেই আরো কত বিয়ে আছে। তো অগুলো তে করে নেব, বাড়ীর যেগুলো হবে না। বাড়ীর অনেক দেরি আছে বোন আছে সেগুলো তো তে হবে। সে তো বটেই। তুমি তো তো বলছিলে তোমার তো দিদির বিয়ে হচ্ছে শুনছিলাম। হ্যাঁ, আমার ও দিদির বিয়ের কথা চলছে। মনে হয় fixed হয়ে গেছে। তোমার আহ এখানে তো নয় আমার দিদি তো তাউতো তুমি দিদি কে হুট-হাট দেখতে পাবাই। চলে আমি তো দেখতেও পাবো না দিদির বিয়ে সেই কোলকাতাই। ইয়ে মানে কোলকাতাই ধর কোন বছরে এখন ধর একদম মাঝে মাঝে আসতেও পারে। কিন্তু, যদি দুই-তিন বছর পর তো দুবছরেও আসবে কি ঠিক নেই। কোন ঠিক নাই তোমার এখন হবে না এখন কাউকে নেমন্তন্ন-ঠেমন্তন্ন করা হচ্ছে না। কারন, এই আহ এই দুমাস বা এই মাস মাস কটার মধ্যে হবে না। হবে সেই December এ last এর দিকে। তা এখন অনেক সময় আছে।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 না না দিদি একদমি আসতে পারবে না। বিয়ে হয়ে গেলে, কি করে আসবে বলো? আর কিছুদিন পর সংসারের যখন নতুন হব নতুন বউ থাকবে তখন হয়তো আসতে পারল, আবার আস্তে দিল। কিন্তু পুরনো যত হবে ততো সংসারের চাপ বাড়বে। কি করে আসবে সেটাই ভাবছি? এতদূরে বিয়ে। আসতে দেওয়ার কথাটা বড় কথা নয়। কিন্তু, ধর তোমার দিদি যখন বেশ বড় হয়ে যাবে। বাচ্চা-কাচ্চা হল তখন তো আর নি তোমার দিদি নিজেই আসতে চাইবে না। কাজ থাকবে কাজ থাকবে।

খুব মানে ঠিক আছে যখন ভালো ছেলে তখন বিয়েটাও কিন্তু দূর অনেক মেয়েটাও কিন্তু আপাদে-বিপাদে আসতে পারবে না। আপাদে-বিপাদে যেতেও সেই time লাগবে তাওখনে পছন্দ হল দিদির ও পছন্দ হয়েছে। তো ওখানেই হবে আরকি বলছে। পছন্দ যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নাই দিয়ে দেওয়ায় ভালো।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 হ্যাঁ যেখানে তোমার বিয়ে হওয়ার ঠিক করা আছে ওখনে বিয়ে পড়াবে ব্যাপার। সেটাই যেটা উপর থেকে ঠিক করা আছে সেটা হবেই। সেটাই বলে তো কথা তেই তো অছেনা? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হ্যাঁ এখন ভেঙ্গে মানে মানে বিয়ে হতে হতেই ভেঙ্গে যাচ্ছে বিয়েতে বসতে। সেটাই যার সাথে হওয়ার তার সাথে না না করতে করতেও হবে। আর যার সাথে না হওয়ার তার সাথে বিয়ের ইতে বসেও বিয়ে ভেঙ্গে যাবে। এতো আমরা enjoy তখন করতে পারিনি। নিজের দিদির বিয়ে তো তোমার দিদির বিয়ে তো আসছেই তখন, একদম একদম আমার দিদির বিয়েতে তোমাকে তো আসতেই হবে। অনেক আগে থেকে এক সপ্তাহ আগে থেকে তোমাকে আসতে হবে। এক সপ্তাহ আগে থেকে নয়। কিন্তু হ্যাঁ, বিয়ের দিন চলে যাব। না না বিয়ের দিন আসলে হবে না। এক সপ্তা আগে থেকেই আসতে হবে।

হ্যাঁ সেটাই তো বটেই এখন ওই দায়িত্বটাই তোমাদের বাবার উপরেই।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

সেহেতু ওদের তাড়া নেই। ওরা বলছে থাক আস্তে আস্তে হলেই আস্তে করুন সময় নিন। সময়টা তো নিতে হবে না? ওটা ভালো কথা কারন কাজ যেহেতু ধর তোমার আগের থেকে করে নিলে একটু দূরে আছে তো অ অ অসুবিধা হত। হ্যাঁ তার পরে ওই তত্ত্বর জিনিশগুলো আগে থেকে পাঠিয়ে দিতে হবে। সেগুলো নিয়ে যাওয়া।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 আমাদের ধর একটা নিজের ছিল কোন ব্যাপার ছিল না। ধর অনেক কাছেও ছিল কিন্তু তোমাদের তো আবার সেই কলকাতা। আবার, hello

হ্যাঁ, সেটাই যে আমাদের তো একবারে নিজের না আবার চেনা জানাও না। অচেনা ওদের ব্যাপারে কিছু খোজ করতে হবে এ করতে হবে। আবার অনেক দুরেও হয়ে যাচ্ছে। তুমি তো আরো পাশে ধর যদি নিজের কাছে হত। তা তুমি তোমার অনেক চেনা-জনা থাকতো তুমি জিজ্ঞেস করলেই অনেক পাওয়া যেত। যে, হ্যাঁ কেমন কি ছেলে না ছেলে বলে দিত। তো অনেক দুরে তোমার তো আর জানশুনা থাকবে না সেরকম।

আচ্ছা বল বিয়েটা ঠিক করলো কি করে? মানে কলকাতাই কি করে দেখাশুনা? কোলকাতাই তোমার মানে দিদি ওই আহ পিসির বাড়ি থেকে তোমার, পিসির বাড়িতে কার বিয়ে ছিল তা আমরা গিয়েছিলাম। তো তখনি দিদিকে দেখেছে দিদিকে দেখে খুব পছন্দ হয়েছে। জিজ্ঞেস-টিগেস করছে বিয়ে উম পিসিকে বলেছে পিসি বলেছে মা-বাবা কে মা-বাবা গেছে কথা-টতা বলেছে। ও সবি তো হয় বিয়ে যখন তোমার দেখাশুনা করে যে যে বিয়েগুলো হয়। সেগুলোই করতে গিয়ে কিংবা ওই কারোর বিয়েতে গিয়ে এসবই হয়।

কি বলে? ওদের ব্যাপারে খোজ ও নিচ্ছে পিসি খোজ না নিয়ে আসছে না। সেটা তো বটেই বিয়ে দিতে গেলে খোজ তো ভালো করে নিয়ে নিতে হবে। কেমন কি? যার তার সঙ্গে তো আর বিয়ে দেওয়া যাবে না। না দিয়ে পরবর্তীকালে তখন অসুবিধা হয়ে যাবে। বিয়ে দেওয়া তো বড় কথা নয় বিয়ে দিলেও পরে অসুবিধা হবে আবার কোন একটা ই হবে অসুবিধায় পড়ে যাবে ওইজন্য সবকিছু দেখেশুনেই আগের থেকেই ওইজন্যই তো টাইমটা নেওয়া যেহেতু সময় ও পাবো একটু দেখাও যাবে আবার আমাদের কাজগুলো হবে হ্যাঁ দূরে যেহেতু তখন সময় নিয়ে করাই ঠিক কারণ কাছে তো আর নয় যেতুমি দেখাশুনা ভালো করে দুই-চারদিনে দেখাশুনা হয়ে যাবে সময় লাগবে সেটাই সময় তো লাগবেই দূরে যেহেতু পিসিকে বলা আছে পিসি নিচ্ছে খোজ-টোজ আচ্ছা ঠিক আছে আমি একটু পরে ফোন করছি ঠিক আছে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 জি আহমদুল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি. আপনার বাসা কোথা ভাইয়া? আমার বাসা রাজশাহীতে ভাইয়া. আপনার বাসা? হম ভাইয়া আমার বাসা কাটোর বনবেলগুড়িয়া, আহ ভাইয়া বাসায় কে কে আছে? আমার বাসাতে আহ আমি আমার wife আর হচ্ছে দুইটা মেয়ে বাচ্চা আছে বাচ্চা. আহ ভাইয়া আপনারা তো ইসলাম ধর্ম না?

তো আপনার বাসায় সবাই নামাজ পড়ে? আপনার বাচ্চা, আপনি, আপনার wife

তো ভাইয়া আজকের topic হচ্ছে যে ইসলাম ধর্ম নিয়ে হ্যাঁ, আপনাকে ইসলাম ধর্ম নিয়ে কিছু জিজ্ঞাসা করব, আপনার কি সময় হবে?

এবং আমাদের যেহেতু জন্ম হইছে, জন্মের পরে তো মৃত্যু আছে অবশ্যই, তো মৃত্যু পরের যে পরকাল যেই জীবন সেই জীবন আসলে কিভাবে,

হম নামাজ আছে পাঁচ বক্তের নামাজ আছে, এই সৎ পথে চলা আছে সত্যি কথা বলা আছে, আহ তারপরে গরিব দুখীদের সাহায্য করার বিষয় আছে.

আহ পরকালের জন্য দেখা যাচ্ছে যে আমল করে আর কি আমাদের নেকির পাল্লা ভারি করতে পারি, আপনি বললেন যে পরকালের জন্যে আমন করি

সে আমল হচ্ছে যে আমাদের ব্যাবহার আর luck আমরা মানুষের সাথে যেমন ব্যবহার করব আল্লাহ তালহা আমাদেরকে তেমনি ভালবাসবেন আমি যদি কারোর মনে কষ্ট দিয়ে কথা বলি দেখ যেমন হচ্ছে আমি আপানাকে বললাম আমি আপানাকে বললাম, বা কষ্ট দিয়ে কোনও কথা বললাম আপনি মনের মধ্যে একটা কষ্ট পাইয়া গেলেন এবং আমাকে মনে মনে বললেন যে এই ছেলেটা কেমন যে এইভাবে কথা বলে এভাবে মানুষের সাথে কথা বলা ঠিক এরকম ভাবে বললেন বা আপনি মনে কষ্ট পাইলেন সেটা সেটা আপনি, প্রকাশ করলেন না কাওকে বললেন না আল্লাহা তালহা তো সব কিছু দেখছেন আল্লাহা তালহা তো সব কিছু জানেন তখন আমি আপানাকে কষ্ট দিলাম তো তখন আল্লাহ তালহা আমার উপরে নারাজ হয়ে যাবেন তো, যখন আমি মানুষের সাথে ভাল ব্যবহার করব যখন সবসময় হেসে কথা বলব তখন হচ্ছে যে আল্লাহ তালহা ও খুশি হবেন আমাকেও ভালবাসবেন এবং আমার উপর রাহামত ও দিবেন আমরা আমরা যদি হচ্ছে যে মানুষের সাথে সবসময় ভাল করে কথা বলি আহ উম